দরজাটাতে সুন্দর ডিজাইন করা আছে ফুলের।

সামনে অনেকগুলো তুল আছে কাঁচের দরজা।

তারপরে অনেক পোস্টার আছে দুটো জালানা।

বাইরে কাঠ দেখতে পাচ্ছি আমরা।

সামনে একটা আয়না দেখতে পাচ্ছি।

দেখছি আমরা শিব শংকর ট্রেডার্স লেখা আছে।

একটা লাল কালার -এর সোফা দেখতে পাচ্ছি।

দুজন লোক বসে আছে।

এখানে একটা মহিলাকে আমরা দেখতে পাচ্ছি বসে আছেন।

পিছনে চেয়ার দেখা যাচ্ছে নীচে গ্রিন কার্পেট দেখা যাচ্ছে।

দরজার বাইরে অনেকগুলো বেলুন আছে।

একটা ফ্যান দেখতে পাচ্ছি একটা ঝাড়বাতি আছে।

লাল কালার পর্দা নীচে লাল ম্যাট দেখতে পাচ্ছি।

পাশে ট্রেন যাচ্ছে দুটো লোক হেঁটে হেঁটে আসছে।

এটা একটা মসজিদ মসজিদে অনেক লোক আছে।

একজন লোক গোলাপি শার্ট পরে আছে।

একটা লোক দাঁড়িয়ে আছে সাদা টি-শার্ট প্যান্ট পড়ে।

এটা একটা পেট্রোল পাম্প দেখতে পারছি আমরা।

পাম্প -এ অনেক লাইট জ্বলছে।